মাঠের পিছনে অনেক বড়ো পাহাড় দেখতে পারছি।

রাস্তার পাশে একটি টিনের বেড়া দেওয়া ঘর দেখতে পারসি।

উপরে গাছে অনেকগুলো পেঁপে আছে।

ভিতরে একটি ওয়াল ফ্যান লাগানো দেখতে পারছি।

আরো বেলুন দুটি লাগানো দেখতে পারছি।

এখানে একটি মন্দির দেখতে পারছি।

লোকের পিঠে একটি কালো ব্যাগ রয়েছে।

অফিসের সামনে একটি লোহার গেইট দেখা যাচ্ছে।

দোকানের ভেতরে একজন লোক বসে আছে।

দোকানের ভিতর আরো কয়েকটি বাঁধাকপি দেখতে পারছি।

টিলার মাঝখানে মাটির ধস পড়সে দেখতে পারসি।

মেশিনের পাশে একটি ডেক্সটপ রাখা দেখতে পারসি।

ডেক্সটপের পাশে একটি ক্যালকুলেটর রাখা দেখতে পারছি।

গোদামের ভিতর একটি লাইট দেখা যাচ্ছে।

গুদামের ছাদ টিন দিয়ে দেওয়া।

ছেলেটির কানে হেডফোন লাগানো রয়েছে।

এখানে একটি বড় গোডাউন দেখা যাচ্ছে।

একটি টেবিল রাখা আছে টেবিলের উপরে অনেক গ্লাস জগ রাখা রয়েছে।

নদীর সামনে দুটি টিলা দেখতে পারছি।

বিল্ডিংয়ের নীচে পাকা করা দেখতে পারছি।

রাস্তার পাশে একটি বড় পাতর ফেলানো আসে।

দোকানের বিতর অনেক থারিয়া দেখতে পারছি।